কম্পিউটার ও গান শোনার জন্য একটি হুপার রয়েছে।

এখানে আমি দেখতে পাচ্ছি একটা দুইতলা বিল্ডিংয়ের কাজ চলছে।

এবং এ বিল্ডিংটি কাজ এখনো সম্পূর্ণ হয়নি তাছাড়া আমি দেখতে পারছি বিল্ডিংটির সামনে একটি ছোট্ট টিনের ঘর রয়েচে তাছাড়া রয়েছে--

কাঁচা রাস্তার পাছে অনেকগুলো পিলার সারিবদ্ধভাবে--

এর মধ্যে আমি সাদা কালার বেগুনি কালার লাল কালার অনেক রকমের রংয়ের পেপার দেখতে পাচ্ছি।

এছাড়া দোকানটির পাশে আর একটি বড় সাইনবোর্ডে সব রকম খাবারের লিস্টও দেওয়া আছে।

যার সামনে অনেকগুলো রিক্সা আছে তাছাড়া রয়েছে অনেকগুলো মানুষ।

তাছাড়া আমি দেখতে পারছি এখানে সাদা রঙের অনেকগুলো পতাকাও রয়েছে।

প্রতিটি বাইকে দুই থেকে তিনজন করে--

পার্ক আর বড় বড় গাছগুলি এই স্থানটির সুন্দর্যকে বাড়িয়ে--

তাছাড়া রেস্টুরেন্টের এর বাইরে বেশ কয়েকটি বাইকও ও --

ও উপরে তলায় রয়েছে একটি--

এই ছবিতে আমি দেখতে পারছি রাস্তার পাশে একটি--

তাছাড়া এখানে আমি একটি টেবিলের উপর কয়েকটি ফল ও আরেকটি টেবিলের উপর একটি কাঁচের গ্লাসের সেট দেখতে পাচ্ছি।

দোকানটির সামনে একটি বড়ো রঙ বেরঙের--

কালার করা একটি সাইনবোর্ড দেওয়া আছে।

এই ছবিটা দেখে আমি বুঝতে পারলাম যে এটা একটা ডক্টর ক্লিনিক যেখানে বিভিন্ন রোগের ডাক্তার পাওয়া যায়।

আর ফলের মধ্যে রয়েছে তরমুজ আনারস আপেল।

একটি করে জলের বোতলও রাখা ছিল।

তাছাড়া এখানে অনেকগুলো মানুষও ছিল এই রেস্টুরেন্ট -টিকে--

এই ছবিটি দেখে আমি বুঝতে পারছি যে--

এবং এখানে বেশ কয়েকটি ঘর বেশ কয়েকজন মানুষ--